এখানে অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে একটি বেঞ্চের বদরা হয়ে আছে।

একটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আর একটি মাঠ দেখতে পাওয়া যাচ্ছেএখানে মাঠে উ-ম অনেকজন আছে খেলাধুলা করছে উ-উ-মা এখানে গাছ পালা যাওয়া আসা করছে ধারে ধারে বিল্ডিং দেখতে পাওয়া যা--

এখানে একটি সূর্য উঠে গেছে। সুন্দর ভাবে দূরে গ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ঘাস লাগা আছে। এতে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে।